একটি পার্লার খোলা হয়েছে এই পার্লার টির নাম হলো জাভেদ হাবিব এখানে হেয়ার কাট বিউটি এবং স্পা সব ধরনের --

এখানে একটি দৃশ্য দেখা যাচ্ছে যেই দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি একটি কাটা রয়েছে ।

বৃক্ষরোপন করতে পা--

একটি গুহা রয়েছে আর ঠিক তার মুখে পাথর কেটে বানানো একটি ।

মিষ্টির দোকান দেখতে পাচ্ছি যেটির নাম হলো আনন্দময়ী সুইটস এখানে ।